রুমটার মধ্যে একটি এ_সি দেখা যাচ্ছে উপরে।

রেস্টুরেন্ট যার মধ্যে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়।

এবং সুন্দর খেতেও সুন্দর হয়।

ভালো জিনিস খাওয়ার জন্য বলে।

এটার মধ্যে যেতে হলে আপনাদেরকে টিকিট কেটে তারপর এটার মধ্যে যেতে হবে।

লোহার গিল দেওয়া আছে।

হোল সামানগুলো নিচ্ছে সাথে মোটরসাইকেলগুলোও পারাপার করছে।

অনেক বড়ো বড়ো গাছ সুন্দরভাবে সাজানো আছে।

খুব সুন্দর আশা করা হচ্ছে যে হ্যাঁ হালকা বৃষ্টি হবে।

গেটটা লাগানো হয়েছে।

নদীর ধারে যাচ্ছেন জল ভরাবার জন্য।

সাথে বসার জায়গা আছে।

ময়লা আবর্জনা জমাতে না হয়--

এটা একটা রোডের পাশে অবস্থিত একটি--

এর দরজা গ্রিল দিয়ে তৈরি তার মধ্যে দুটা তালা ঝুলানো আছে।

সাথে একটা কারেন্টের বোর্ড আছে ইলেকট্রিক বোর্ড ।

যেটা আগরতলার মধ্যে উপস্থিত আছে।

এবং খুব সুন্দর ভাবে এটাকে সাজানো হয়েছে সবটাকে।

তার মধ্যে বিভিন্ন ধরনের মোবাইল রয়ে--

স্কুটির মধ্যে একজন লোক বসে আছে এবং--

তেল নেওয়ার জন্য এখানে লাইন ধরে সীমাবদ্ধভাবে রয়েছে।

কাগজ পত্তি গুলা দেখছে।

খোলা দেখা যাচ্ছে।

এপসন এইচপি তারপর লেনোভো ।

কাপ রাখা আছে অনেকগুলো।

আশেপাশে অনেক সুন্দর ভাবে সাজানো আছে।

এ ভি_আই_পি রেস্টুরেন্ট ।

এর বারান্দার মধ্যে অনেকগুলো গাছ লাগানো আছে।

এটা দেখতে খুবই অস্বাভাবিক এবং সুন্দর লাগছে।